এটি একটি রেলওয়ে স্টেশন । এটি বালুরঘাট শহরে অবস্থিত স্টেশন -টির নাম বালুরঘাট রেলওয়ে স্টেশন ।

স্নান করে খাওয়া-দাওয়া করে পার্ক -এ ঘোরাঘুরি করে ।তারপরে ওয়াটার পার্ক -এ মস্তি করে সবাই বাড়ি ফিরে যায়।

স্কুল কলেজ -এর ছাত্রছাত্রীরা সব বই কেনার জন্য এখানে এসে থাকে।

এটি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি |

এখানে মূলত ক্রিকেট ও ফুটবল খেলা আয়োজিত হয়|

সমস্ত ধরণের তেল পাওয়া যায়।

এটি দীঘা সী বিচ এখানে কতগুলো জাহাজ ছোট ছোট জাহাজ জল জাহাজ আমরা দেখছি | সে জাহাজে করে মানুষ ঘোরাঘুরি করে দীঘার বিচ -এ |

একপ্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়া যায়।